হুঁ দেওয়ালের মধ্যে কিছু ইংলিশ দিয়ে লেখা আছে।

এখানে অনেকগুলি মানুষকে দেখতে পাচ্ছি বসে দাঁড়িয়ে রয়েছে।

এখানে বড়ো একটি জে_সি_বি গাড়ি দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলি মানুষকে দেখতে পাচ্ছি বসে ও দাঁড়িয়ে রয়েছে।

এখানে আকাশটি সাদা রঙের দেখা যাচ্ছে।

এখানে বড় একটি মাঠ দেখতে পাচ্ছি।

অনেকগুলি বড় বড় গাছ দেখা যাচ্ছে।

এখানে বড় একটি দোকান দেখতে পারছি সাদা রংয়ের একটি --

ফুডে সিলিংয়ে একটি ফ্যান দেখা যাচ্ছে।

এখানে বড় একটি মন্দির দেখতে পাচ্ছি।

একটি সাদা রঙের গরুর মূর্তি রাখা আছে।

এখানে একটি বড় ঘর দেখতে পাচ্ছি।

অনেকগুলি ছোট বড় গাছ দেখা যাচ্চে এক--

এখানে একটি বড় দোকান দেখতে পাচ্ছি।

এখানে বড় একটি ঘর দেখতে পাচ্ছি।

একটি বড়ো খেলার মাঠও রয়েছে।

একটি টেবিল কয়েকটা বসার জন্য চেয়ার আছে।

দরজায় অনেকগুলো ইংলিশ দিয়ে ল্যাখা রয়েছে।

একটি কালো রঙের কম্পুটার লক্ষ্য করা যাচ্ছে।

কয়েকটা ছোট বড় গাস লক্ষ করা যাচ্ছে।

ফার্স্টেই সাদা ও নীল রঙ্গের রয়েছে।

এখানে একটি ফুলের বাজার দেখতে পাচ্ছি।

কাঁচটি সাদা ও নীল রঙ্গের রয়েছে।

কয়েকটা মানুষকে লক্ষ্য করতে পারছি।

উপরে সিলিংয়ে দুইটা ফ্যান রয়েছে।